overview of drupal এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব: কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম drupal
drupal এর লক্ষণীয় বৈশিষ্ট্য এবং এই শৃঙ্খলার ওভারভিউ
fপ্রথমে বুঝি যে drupal কি drupal একটি free এবং open source content ম্যানেজমেন্ট system সিএমএস
cms কি এটি পুরোনো দিনের cms নয় যেখানে সার্ভারে আপলোড করা বিভিন্ন html ফাইল থাকে
বুনিয়াদিরূপে প্রতিটি ওয়েবপেজের নিজস্ব html file রয়েছে
এখন এটি অনেকটি ভিন্ন প্রতিটি পৃষ্ঠা ভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করে নির্মিত
প্রতিটি component বিভিন্ন স্থান থেকে আসতে পারে
এই components কিছু programming logic দ্বারা একত্রিত হয়
তাই আপনি কোথায় দেখছেন তার উপর ভিত্তি করে ধরুন একটি desktop be mobile এটি ভিন্ন হতে পারে
এটি কে কোথা থেকে দেখছে তার উপর নির্ভর করেও বদলাতে পারে আপনি এটি ভারত থেকে দেখা একজন শিক্ষার্থীও হতে পারেন
বা একজন গ্রাহক যা singapore থেকে কিছু কিনছে আপনার প্রত্যেকে একটি ভিন্ন পৃষ্ঠা দেখেন
cms হল এই প্রসেনটেশন লজিকের কারণ
এটি বিভিন্ন programming বৈশিষ্ট্য ব্যবহার করে php ajax javascript ইত্যাদি
সকল cms সাধারণত কোনো formatting ছাড়াই তথ্য সংরক্ষণ করতে একটি ডাটাবেস ব্যবহার করে
বিষয়বস্তুর formatting আলাদাভাবে সম্পন্ন করা হয়
cms সহজে website পরিচালনা করতে aকারিগরি ব্যবহারকারী বানাতে পারে
drupal এক ধরনের সেই cms যা open source অর্থাৎ code বিনামূল্যে উপলব্ধ
যে কেউ এটি download করে বদলাতে পারে
drupal 2000 সালে dries buytaert দ্বারা প্রতিষ্ঠিত যখন তিনি শিক্ষার্থী ছিলেন
এটি open source তৈরী করায় কয়েক হাজার মানুষ এই code পরিবর্তন করতে সাহায্য করেছে
তারপর তারা সেটি একটু উন্নতির সাথে সম্প্রদায়কে ফেরৎ দেয়
drupal সম্প্রদায় বৃহত্তম এবং ঘনিষ্ঠভাবে সংযুক্ত open source community মধ্যে অন্যতম
এই সম্প্রদায়তে ডেভেলপার site builders স্বেচ্ছাসেবক যারা drupal আজকের মতো বানিয়েছে
drupal এ কথিত আছে যে come for the code stay for the community
হয়তো আপনি একই কারণে সম্প্রদায়টিতে যুক্ত থাকবেন
এখন drupal এর শীর্ষের 10 the বৈশিষ্ট্য তালিকাভুক্ত করি
1 number: drupal এর বিনামূল্য এবং সম্পূর্ণরূপে ওপেন সোর্স
যে code source code download করে এটি বদলাতে পারে
আপনি একজন ডেভেপপার হলেও drupal খুবই দরকারী
২ number: drupal হল ফ্লেক্সিবল
drupal আজকে উপলব্ধ সবচেয়ে অভিযোজিত systems অন্যতম
drupal অত্যাধুনিক websites ভাল কাজ করে যেখানে বিভিন্ন custom data স্ট্রাকচার প্রয়োজন
ডেভেলপার এটি উভয় cms এবং বৃহত্তর web ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে
number 3: drupal মোবাইলে উপলব্ধ
আমরা চয়নিত যে কোনো mobile থেকে আমাদের drupal site প্রতিটি পৃষ্ঠা দেখতে এবং administer করতে পারি
number 4: drupal বড় প্রকল্পের জন্য অপূর্ব
whitehouse gov থেকে weather com এবং dallas cowboys drupal যে কোনো প্রকল্প ব্যবস্থিত করতে সক্ষম
drupal আরো জটিল websites জন্যও সহজ
এটি একটি বৈশিষ্ট্য সমৃদ্ধ website নির্মাণকারীর জন্য সেরা সমাধান
এবং এটি বৃহৎ উদ্যোগের জন্যও অত্যন্ত উপযুক্ত
number 5: drupal বন্ধুত্বপূর্ণ সামাজিক এবং অনুসন্ধানযোগ্য
drupal আমার site এবং বিষয়বস্তু খুঁজে পেতে সাহায্য করে
এছাড়াও drupal site এডিটরদের tags জুড়তে বিবরণ keywords এবং বন্ধুত্বপূর্ণ url যোগ করতে দেয়
number 6: drupal হল নিরাপদ এবং সুরক্ষিত
drupal আমাদের site সুরক্ষিত রাখে নিয়মিত নিরাপত্তা সংক্রান্ত আপডেট সহ hash পাসওয়ার্ড
যখন অনুমতি বদলালে session id বদলায়
text ফরম্যাট অনুমতি user input সীমাবদ্ধ করে এবং আরো অনেক কিছু
drupal নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নেয়
number 7: আমরা হাজার মডিউল ব্যবহার করে drupal সাইট প্রসারিত করতে পারি যা drupal সাইটে বৈশিষ্ট্য যোগ করে
যে কোনো বৈশিষ্ট্য চিন্তা করুন এবং যে কেউ একটি module তৈরি করে তা বিনামূল্যে উপলব্ধ করে
আমাদের একই site থীমের একাধিক theme বা সংস্করণ থাকতে পারে এবং এখনো ওয়েবসাইটে তথ্যের ভিজ্যুয়াল প্রেসেন্টেশনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে
number 8: আপনার সাহায্যের প্রয়োজন হলে সেখানে drupal এর সহায়ক সম্প্রদায় রয়েছে এবং এটি বিশাল
সম্পূর্ণ বিশ্বজুড়ে drupal এর events হয়
স্থানীয় events drupal camps বলে
এবং প্রতি বছর বিশ্বজুড়ে drupalcons হয়
সেখানে খুব সক্রিয় forums রয়েছে user groups এবং irc চ্যাট drupal এর সমর্থনে নিবেদিত
number 9: drupal এর কিছু খুব বড় এবং অভিজ্ঞ কোম্পানি রয়েছে
acquia এই শৃঙ্খলার জন্য অংশীদার বৃহত্তম drupal company
ভারতে ষাটের বেশি drupal service companies রয়েছে এছাড়া শত শত freelancers রয়েছে যারা drupal জানে
number 10: drupal সর্বত্র উপলব্ধ এই রেকর্ডিং এর সময় 12 মিলিয়ন ওয়েবসাইট উপলব্ধ
drupal সমগ্র ওয়েবের 3 শতাংশ এবং শীর্ষের দশ হাজার websites 15 শতাংশ চালায়
drupal সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান nonprofits এবং বৃহৎ উদ্যোগে অত্যন্ত জনপ্রিয়
in tutorial শৃঙ্খলায় নিম্ন বিষয়গুলি শিখব: drupal in সংস্থাপন
আমরা drupal এবং অন্যান্য সংশ্লিষ্ট সফ্টওয়্যারের সংস্থাপন দেখাবো
যে কেউ এটি করতে পারে এই জন্য linux be windows এডমিন্সট্রেশন জ্ঞানের প্রয়োজন নেই
content workflowএখানে শিখব drupal এ ওয়েবসাইটের বেসিক content কিভাবে সংগঠিত করে
আমরা একটি সহজ website content বানাবো যদিও আপনি word processor এডিট করছেন
এখন আমরা কিছু ক্ষমতাশালী বৈশিষ্ট্য শিখব যা drupal কে অনন্য করে
এটি content বিভিন্ন content programmatic ফরম্যাট display ইত্যাদির মধ্যে সম্পর্ক
drupal কিভাবে extend করেdrupal এর দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্য how modules বা extensions
আগে উল্লিখিত আপনার দরকারী যে কোনো বৈশিষ্ট্য এর জন্য একটি অ্যাপ্লিকেশনের মত module রয়েছে
প্রদত্ত যে সেখানে অসংখ্য modules রয়েছে আপনাকে দেখাবো যে আপনার উদ্দেশ্যের জন্য একটি modules কিভাবে চয়ন করে
site কিভাবে লেআউট করেএকবার বেসিক কন্টেন্ট এবং বৈশিষ্ট্য প্রস্তুত হলে এটির একটি সুন্দর প্রদর্শন করতে হবে
লেআউট অংশে আমরা শিখব যে ওয়েবসাইটের বর্ণন পরিবর্তন করা কত সহজ
modules এর মত লেআউট বা থিম community কান্ট্রিবিউটর হিসাবেও উপলব্ধ
people কিভাবে পরিচালন করে
wordpress এর cms অন্যান্য একক user ভিত্তিক cms এর cms drupal সেই পরিস্থিতিতে ব্যবহার করা হয় যেখানে বিভিন্ন user website বিভিন্ন জিনিষ করে
people ম্যানেজমেন্ট অংশে বিভিন্ন ভূমিকা set up করা এবং তাদের বিভিন্ন অনুমতি দেওয়া শিখব
কিভাবে site সঠিকভাবে পরিচালনা করে; অবশেষে শেষ অংশে আমরা drupal এর কোড পরিচালন করা শিখব
নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য site আপডেট রাখা গুরুত্বপূর্ণ
এটি সাইটকে আরো বন্ধুত্বপূর্ণ করতে নতুন বৈশিষ্ট্য সন্ধানেও সহায়ক
এর সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: drupal এর পরিচিতি drupal এর লক্ষণীয় বৈশিষ্ট্য এবং drupal শৃঙ্খলার ওভারভিউ
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ